যথা সম্ভব এটি একটি গ্যারেজ ।

ব্যানার এ যত সম্ভব কোন একটি একাডেমী র কথা লেখা আছে।

এখানে গাড়ি খুলে একটি গাড়ি সারানো হচ্ছে।

একটি বড় খেলার মাঠ দেখা যাচ্ছে। যেখানে অনেক লোকজন রয়েছে ।

এখানে আমরা দুজন মানুষকে দেখতে পাচ্ছি।

তার চিকিৎসা করছে দুজন ডাক্তার।

দুধ খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো বাচ্চাদের জন্য আরও ভালো।